এখানে মহিলা এবং পুরুষ দুজনেরই আলাদা আলাদা আ টয়লেট করা আছে। আপনার এখানে দুই টাকা করে দিয়ে এখানে টয়লেট করতে পারেন।

আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি ব্যস্ত বহুল রাস্তা দেখুন রাস্তাতে প্রচুউর লোক ট্রাফিক জ্যাম হয়ে আছে বিভিন্ন চারচাকা ।

এখানে আপনার একটি স্কুল দেখতে পাচ্ছেন দেখুন স্কুল টা খুবই সুন্দর এবং স্কুল এর পরিবেশটাও খুবই সুন্দর যে কোন স্টুডেন্ট এখানে এসে উম এর সঙ্গে মিশে যেতে পারবে দেখুন স্কুল টির নাম স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স ।

এখানে আপনারা খুব সুন্দর সুন্দর কিছু হোটেল দেখতে পাচ্ছেন দেখুন। আ হোটেলে সামনে এই গার্ডেন গুলো করা আছে যাতে--

এখানে পাপরি চাট বিক্রি হচ্ছে তারপরে চা বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের ফুচকা আ সব অনেকে বসে ভিড় করে আছে দেখুন সেখানে ।

এখানে আপনারা দেখতে পাচ্ছেন আ নর্থ চব্বিশ পরগনার উম কৃষি বিভাগ কেন্দ্র ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যালস এন্ড উম ফিশারি সিন -স দেখতে পাচ্ছেন।

আমরা উম একটি বড় রাস্তা দেখতে পাচ্ছি। দেখুন রাস্তার পাশেই দেখুন একটি পার্কিং এরিয়া আছে। সেখানে কতগুলি গাড়ি উম পার্কিং করা আছে । আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন ক্যাব ।